আর যেগুলি মাইকে হয় সেগুলো মাইকের ওখানে লাগানোর জন্য এই চোঙগুলি নানা রকম কাজে ব্যবহার করা হয় এবং নানাভাবে নানা রকম ভাবে ইউজ করা হয়ে থাকে এই চং গুলি নানা জায়গায় নানা ভাবে।

এটি একটি সরকারি দপ্তর এটি খুব সুন্দর এবং খুবই বড়ো এখানে নানা রমের বড়ো বড়ো জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা বসে থাকে--

এই জায়গাটি এতটা সুন্দর যে বিভিন্ন স্কলার এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা এই জায়গাটিতে ঘুরতে আসে । এই জায়গাটি অনেক সুন্দর এবং--

মুদিখানার কিছু লাগবে বা লংঙ্কার গুঁড়ো বা জিরের গুঁড়ো বা চাল এইখানে চলে আসুন। এইখানে নানা রকমের মুদিখানার জিনিসপত্র পাওয়া যায়।